এখানে একটা আমি বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি।

কয়েকটা বড় বড় পাহাড় দেখা যাচ্ছে।

এখানে একটা আমি দোকান দেখতে পাচ্ছি।

উপরে কয়েকটা সাদা রংয়ের জলন্ত ভল রয়েছে।

নীচে অনেকগুলি ছোট ছোট সবুজ রঙের ঘাস দেখা যাচ্ছে।

হলুদ ও বেগুনী রঙে অনেকগুলো বেলুন ঝুলানো রয়েছে।

ছোট বড়ো অনেকগুলো গাস রয়েছে।

অনেকগুলো প্লাস্টিক ঝোলানো রয়েছে।

বাড়িটি ফুল দিয়ে সাজানো রয়েছে।

একটা নীল রঙের পর্দা লক্ষ করা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলো গাস লক্য করা যাচ্ছে।

নিচে একটা সবুজ রংয়ের জগ রয়েছে।

ছোট বড় অনেকগুলো গাস রয়েছে।

আমি এখানে একটা বড়ো মাঠ দেখতে পাচ্ছি।

আমি এখানে একটা নদী দেখতে পাচ্ছি।